আর উমম উম পাঁচখানা ছোট ছোট গাছ ও দেখা যাচ্ছে ।

উম মহাবীর ইন্দিরা একটা দেখা যাচ্ছে উম --

সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে ফুলহাতা শার্ট পরে।

গলায় হেড ফোন রয়েছে দূরে অনেক গুলো গাছ ও দেখা যাচ্ছে।

দুধারে অনেক গাছ দেখা যাচ্ছে রেলিং টাইপ - এর রয়েছে । সামনে স্কুটি রয়েছে বাইক ও রয়েছে।